অ্যাঁ বলো তারপরে কি খবর কিসব চলছে বলো চলছে তো মানে কি অ্যাঁ পারিবারিক, না রাজনৈতিক নাকি পেশা

সুভ বিজয়া by the way যা জানায়

পুজো এ তো বাড়ি থাকি বিশেষ বেরই না

movie দেখি

এমনিতেও বলেছি যে I enjoy my lonelyness, একটু একা থাকলে আমি খুশি হই, কেউ disturb করবে না চব্বিশ ঘন্টার মধ্যে একটাও call আসবে না একবার ও আমি বারিথেকে বেরোব না.

আর ওদিককার কি সবর খবর সব তোমাদের ওখানে party politics, বাঙালি মানেই তো party politics এসমস্ত চলতেই থাকে আজকে তো congress এর নির্বাচন ও হচ্ছে সুনলাম তো কি খবর তোমাদের ওদিকের হওয়া বলো কি চলছে সব

congress এ এই মুহুর্তে মানে যা লোক আছে আমাদের স্থানীয় কোনো club এ তারথেকে বেসি লোক আছে আরকি হম মানে একটা লোক সভায় congress এর যত member পাওয়া যাবে তার থেকে বেসি লোক একটা পারার ফচকে club এ পাওয়া যাবে

ও তার মানে পঞ্চায়েত নির্বাচনে তুমি বলছো, এই সামনেই যে তেইশ এ পঞ্চয়েত নির্বাচন আছে তো পঞ্চয়েত নির্বাচন এ আ প্রার্থী দিতে পারবে না congress সেরকম ভাবে সব জায়গা তে দেখ যে অ্যাঁ তোর জাতীয়তা বাদী সে BJP করবে, যে কমাও বাদী, সে তৃনমূল করবে, যে তর অতিরিক্ত প্রতিবাদী সে CPM করবে, তাহলে প্রশ্ন হলো congress কে করব

অ্যাঁ মানে সবাই মানে সারাদিন মানে মোটমুটি national politics বলো বা এমনি অ্যাঁ আমাদের বাংলার ও খবর ও channel গুলো TV, portal, Facebook সবজায়গাতে দেখলাম মানে ইটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তোমার মনে হয়েনা এতে কোনো change হবে? মানে চব্বিশ এর লোক সভা vote এ ইটা নিয়ে সেরম ভাবে

এবার যদি আমি কোনো, উম হা বান্ধবী কে নিয়েও যায় সেখানে হয়েত বলবে sir আপনার ও লাগবে, madam এর ও লাগবে aadhar card আর কি রিপোর্ট করার জন্য তো যে চেনা বাউনের না পৈতে লোগে না পুরো নতুন নতুন দের থেকে, গণতন্ত্রের দিকে ফেরবার একটা চেষ্ঠা করছে সফল হবে না বের্থ হবে ভবিষৎ এর কথা, ওরা এতদিন বলতো you are যশ, এখন দেকচি এক বার হাবরা কে বসাচ্ছে মালিকওর্জুন খারগে বয়েস টা কথা নয় কিন্তু ওরা যে কথাটা বলেছিল যে narrative set করেছিল সে narrative টা ওরা নিজের হাতে ভাঙছে, তাই এই কথাগুলো উটছে নাহলে উঠতোনা হম বুজলাম না এমনিও রাহুল গান্ধীর ও বয়েস হয়ে গিয়েছে মানে উনি মানে যুভা josh যেটা বলছো মানে তারুণ্য বা youth যেটা সেটা তো এখন আ নেই মানে ওদের মধ্যেও নেই বিষয়টা নিশ্চই মানে কারণ রাহুল গান্ধীর ও বয়স হয়ে গিয়েছে অনেকটাই প্রায় পঞ্চাশের কোঠায় কোঠায় ওনার বয়স হবে নাকি মানে ততটাই তো হবে বোধহয় হম হম পঞ্চাশ cross অনার বয়স পঞ্চাশ cross করে দিল, আর এদিককার খবর বলো তৃনমূল, CPM, সব কি চলছে, আমি তো এখন Bangalore এ আছি মানে আমিতো এই সমস্থ থেকে অনেক দুরে তুমি তো জানতে বরাবর ই আমার politics আ interest ছিল কিন্তু এখন তো আমি দুরে কাজের সূত্রে বাইরে তো বল কি চলছে না চলছে একটু রাজ্যের হাল সুনি case টা হলো যে এই মুহুর্তে মানুষ একটা অদ্ভূত movie নিয়ে একটা web series নিয়ে এখন মাতামাতি করছে সেটা হচ্ছে তৃণমূলের দুর্নীতি এ বিভিন্ন শৃংখলায় আসছে মানে season one কুড়িটা episode হয়েগেল থেমে গেল আবার দেখাগেল কিছুদিন পর season two, সেখানে আরো কুড়ি পঁচিশ টা episode হলো কি আঠেরো টা episode হলো তো season three মানুষ এটা নিয়ে বসে আছে, বিশাল কাজ কারবার হচ্ছে এই নিয়ে উম প্রচুর টাকার বিজ্ঞাপন গাধারা বিজ্ঞাপন দিচ্ছে ব্যপার এগুলো TV তে telecast হচ্ছে মানুষের মুখে মুখে, হ্যাঁ

হয়েত betting ও হচ্ছে আমি জানি না সাত্তার বাজারেও তেমনি betting হচ্ছে, যে পার্থ চাত্তের্জীর বাড়িতে ঠিক কত টাকা পাওয়া যেতে পারে দুহাজার কোটি না পাঁচ হাজার কোটি, হ্যাঁ

একশ টাকায় এত টাকা তুমি পাবে তুমি ঠিক বললে না ভুল বললে তোমার যাবে

যে পার্থ অর্পিতার বাড়িতে কত টাকা পাওয়া যাবে সেটা নিয়ে betting হচ্ছে? betting আমি যেগুলো জানি betting তো কি ওই জিনিস গুলোর ওপরে হয়.

betting তো এইগুলোর ওপরে হয় .

তার মানে তো মারাত্মক situation মানে . হ্যাঁ তেরো number বল এ, তেরো number over এর পাঁচ number বলে সচিন চয় মারবে না চার মারবে তার ওপর ই তো betting হয়ে, ছয় মারলে এত, চার মারলে এত, single নিলে এত, ডাবল নিলে এত, তিন run করলে এত, out হলে এত হম বুজলাম

আর মাঝে মাঝেই তো শুনছি যে এখান ওখান থেকে বোমা টোমা পাওয়া যাচ্ছে মানে এটা কি কালী পূজার জন্য ওই বাজি মানে

বুড়িমার চকলেট বোম তো উঠে গেছে, এখন পিসিমার টা legalize হয়েছে কিনা বলতে পারবো না . মানে বাজারে meme তুমি কোনো meme বললে মানে বাজারে এরকম meme ঘুরে বেড়াচ্ছে নাকি যে এরম ধরনের বিষয়ে.

আচ্ছা আমি খুব ground থেকে একটা কথা বলছি, যে... তুই যদি একটা আ UP র businessman হস, এবং তোর import অথবা export বা both এর যদি কোনো কারবার থাকে হম

তুই তো port দিয়ে মালটা অনাবি তোর locates এএর মানে closest port কিন্তু বাংলার কোনো port, বাংলার port দিয়ে কিন্তু মালটা আসছে না আসছে Orissa র port দিয়ে, which is a alarming question, why?

হ্যাঁ, কেন ভুবন কে ভুবনের মাসি একদম সত্য গলায় বললো না চুরিটা করিসনি , কারণ হচ্ছে ভুবনের মাসির মধ্যে লোভ ছিল

আর সবকিছুতে politics গুঁজে দেওয়া তো বাঙালিদের সভাব মানে সৌরভ গঙ্গোপাধ্যায় এই সৌরভ গঙ্গোপাধ্যায় আ BCCI এর ইয়ে হলো সেটা থেকেও দেকছি যে সেখান থেকেও politics হচ্ছে সেটা নিয়েও আজ কিছু বলেছে না মানে আমি একটুখানি just

আচ্ছা, তো ও তো এখানে তো লোক জন এরকম প্রশ্ন করছে, যে উনি সৌরভ গাঙ্গুলি মত একটা লোক eminent বাঙালি, পশ্চিম বঙ্গে থাকতে, বাংলার brand ambassador কেন শাহরুখ খান কে করা হয়েছিল কেন? সৌরভ গানগুলি কে করা হয়েনি তো এটা, এটা কেমন ভাবে দেকছে বাঙ্গা

সৌরভ তো কলকাতা knight riders টা lead করছিল.

মানে যখন শুরু হয়েছিল IPL তখন কিন্তু ভাবতেই পারতাম না যে KKR সৌরভ ছাড়া.

হ্যাঁ মাছ ছাড়া মাছের ঝোল.

কাঁঠালের আমসত্ত্ব টাইপের কিছু তো ultimate সেটা তো possible হয়েছিল.

দিকে নিয়ে যে, তোমাদের এলাকায় হয়েছে বা তুমি ডাক পেয়েছিলে কারোর থেকে এরকম বিজয়া সম্মেলনিতে খাওয়া ,

ডাক পেয়েছিলাম যায়নি, আমি যাইনি আমি রাজনীতির থেকে দূরে থাকি BJP এর লোকেরা বলেছিল যে আমরা করি, এসো, ওরা দীর্ঘদিন ধরেই করে,

ওদের কিছু নিজস্ব political ব্যাপার থাকে সেগুলো বারবার করে বলে কিছু জাতীয়বাদী জাতীয়তাবাদী সংগীত পরিবেশন হয় কিছু নাচ টাচ হয়

একটু বেশি বেশি glamourize ছিল. হ্যাঁ মানে free তে যদি cabare দেখতে হয় এই যুগে তৃণমূলের বিজয়া সম্মেলনিতে চলে যাও. আমার কোথাও একটা রুচিবোধে বিশেষ বিধা~ মানে বেঁধে ছিল যে একচল্লিশ বছর বয়সে সবার সামনে নেংটি পরা মেয়েগুলোর কোমরের দোলন দেখব আর দশটা লোক আমাকে দেখে কি ভাববে? আচ্ছা বাদ দাও বাদ দাও তোমার এই কথাগুলো বাদি রাখো ছাড়ো. আর বাকি খবর বল জিনিসপত্রের দাম কিরকম ওখানটাতে? সব মানে আমাদের এখানে ব্যাঙ্গালোরে তো এদিকটা তে একটু জিনিসপত্র costly হয় কলকাতায় এখনো দশ টাকার ফুচকা টুচকা পাওয়া যাচ্ছে তাই না মানে.

মানে এইটা নিয়ে কোন politics হচ্ছে না যেটা বলছো আরকি মানে এই বিষয়টা নিয়ে. দাম বৃদ্ধি বা এটা সেটা মানে রাজ্যে যে জিনিসপত্রের দাম মানে আমি তো সেদিন একটা সূচক দেখলাম যে গোটা ত্রিশ ত্রিশে বৃদ্ধির চ মানে, মূল্যবৃদ্ধির যে হার আছে তার থেকে দুই percent বেশি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে মানে কলকাতায় তার থেকে বেশি মানে মুদ্রাস্ফীতি আরেকটু বেশি অ্যাঁ inflation. তো এটা নিয়ে বাঙালি বা তোমরা রাগারাগি করছো না, চায়ের দোকানে ঝড় উঠছে না বা আলোচনা হচ্ছে না, politics এ এই বিষয়গুলো আসছে না, সেরকম ভাবে? অ্যাঁ এখন কত কিছু হচ্ছে উম পার্থ

পার্থ পার্থ ইয়ে sense তৃণমূলে কত টাকা উদ্ধার হবে.

সবাই ওটা ভাবছে. এটা একটা মজার একটা ব্যাপার মানে India match জিতল, ultimate আমার কিন্তু মানে ভাগটা বিরিয়ানি হলোনা.

still একটা জিঘাংসা. বুঝলাম. আচ্ছা, আর এমনি তোমাদের মানে পঞ্চায়েত ভোট নিয়েতো চারপাশে মোটামুটি শুনছি সব জায়গাতেই শুরু হয়ে গিয়েছে সব মানে নির্বাচন টির্বাচন, মানে নির্বাচন বলবো না, মানে ওই

প্রস্তুতি হ্যাঁ সব জায়গাতেই, অ্যাঁ আগেরবারের মতো মানুষজন কি এখনো ভয় ভয়ে আছে, সেবারে তো আমি যখন ছিলাম ওখানে তো মোটামুটি দেখছিলাম প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল এবারও কি মনে হয় যে মানে সেরকম লোকজন ভয় পেয়ে আছে নাকি একদম গণতন্ত্রের অধিকার প্রয়োগ করার জন্য লোকজন একেবারে তৈরি যে একদম পরিবর্তন করেই ছাড়বো বা একদম নিজের ভোটটা নিজেই দেবো মানে এরকম. দেখ দি~ দিদি নিদান দিয়েছে যে ঘুগনি, মুড়ি, চপ এসব বেচো, ঠিক তো?

এখন ধর আমাদের পাড়ায়, যে একশোটা বাড়ি আছে সবাই ঘুগনি মুড়ি চপ এসব নিয়ে বিক্রি বাট্টা শুরু করলো, তাহলে কেউ কিনে খাবে না কারণ আমার নিজেরটা আমি নিজে খাব. তোরটা কেন খাব? মানে নি~ তুমি বলছো নিজে বানিয়ে নিজে খেয়ে নেব, মানে কি না কেন খাবো নাকি?

বোম, গুলি, সাপের বিষ, উম ব্যাঙ অস্ত্র হ্যাঁ বা এই ধরনের কাজগুলোর সঙ্গে যুক্ত তারা তো আর সময় পাবে না অন্য কোন কাজ করার, হম এবং তারা নিশ্চয়ই এই এবং এই ব্যবসাটা কিন্তু election টিলেকশনের সময় ভালোভাবে চলে.

একটা election হলো বছরে তো একটা করে election ই হয়, মোটামুটি চার বছরে চারটি election হয় লোকসভা, বিধানসভা অ্যাঁ corporation এবং পঞ্চায়েত চার বছরে চারটে election হয়, ঠিক আছে? বছরে একবার election হলে সেই election এর জেরটা ছ-মাস ধরে চলে মানে চার মাস আগে থেকে দুমাস পরেও

তো সেই দিক দিয়ে দেখতে গেলে আশা করা যায় যে আমি যদি হাজার টাকা খরচা করে হ্যাঁ একটা মুড়ির টিন কিনে একটু চানাচুর, একটু বাদাম ,একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি এই মসলা টসলা যা আছে একটা ভালো মুড়ি নিয়ে রাস্তায় এই ঝালমুড়ি ঝালমুড়ি করতে পারি,

তাহলে হয়তো আমাকেও কোনদিন কেউ দেখবে যে হলদিরাম বা ভিকারাম বা lays এর মত industry খুলে আমিও একটা multi national হয়ে গেছি. তারমানে তুমি বলছো ব্যাঙ্গালোর থেকে বুল~ ফিরে আমি wow momo যদি হতে পারে

wow ঝালমুড়ি নয় কেন মানে তুমি এইটা বলতে চাইছো

হ্যাঁ, যে সাথী ঝালমুড়ি. হ্যাঁ ঠিক তাই idea টা মন্দ না তোমার.

এই idea টা তো ভালই বলেছ মানে, ধরো এখানে উম সব মানে expenses যা আছে মানে যা খরচা পাতি room rent, electricity bill খাওয়া-দাওয়া সব দিয়ে আমার হাতে যা বাঁচে

যদি সেইগুলো বাদ দিলে আমার সেটাই রোজগার হয় কলকাতাতে,

তালে তো আমার সেটাই লাভ মানে সেই রোজগারটুকুই, আমার কি দরকার কুড়ি হাজার টাকা বেশি রোজগার করে, কারণ আমার তো সেই কুড়ি হাজার টাকা দিতেই চলে যাচ্ছে.

এইটা মুখ্যমন্ত্রী কিন্তু ভালো একটা মানে নিদান.

আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে দাউদ ইব্রাহিম তো একটা সময় ত্রাস ছিল মুম্বাইয়ের,

বা এর D-company ভারতের একটা ত্রাস ছিল, ঠিক তো?

তো ওরা যাই করুক, ওরা কিন্তু on record, on camera কিছু বলতো না,

হ্যাঁ, ওরা হয়তো বলে দিল যে এত পেটি পাঠিয়ে দাও, এত খোকা পাঠিয়ে দাও না হলে তোমাকে আমি অমুক করে দেবো phone এ বলতো,

আর যারা মোটামুটি চসম্খর নেতা আছে

মানে নেতাগিরির জন্য বলছি না ওদের একটা সাধারণ বুলি কি একটা হয়তো ওদের মনে দল থেকে একটা নির্দেশ দেয়া আছে যে,

অ্যাঁ মাথা পুলিশে বক ব বোম মারো, পুলিশের মাথায় বোম মারো আমি বলছি বোম মারো চব্বিশ ঘন্টা সময় দিলাম যা তা করে দেবো, বাড়িতে ছেলে পাঠিয়ে রেপ করে দেবো, তারপর এটাকে আমরা ভাবি মুখ্যমন্ত্রী ধরছি সে বলছে আমি ঠিক মাথার মাঝখান থেকে গুলি চালাতাম,

তো এ~ এই যে উন্নতিটা প্রগতিটা বিকাশ progress বা promotion বলা যায় এইটা তো গোটা পৃথিবীতে এর আগে কখনো শুনিনি

এখান থেকে import করলো লোকজনকে, আরেকটা call আসছে আমি রাখছি ঠিক আছে.

Hello আচ্ছা যাবোটা কোথায়